প্রকৃতিটা খুব সুন্দর তো এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। যদি আমি মন্দির একটু যেতে পারতাম আমার সত্যি খুব ভালো লাগতো।

এটি একটা লাল রঙের গাড়ি। তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে মানুষটিকে দেখে মনে হচ্ছে গাড়িটা সারাচ্ছে গাড়ির ঢাকনাটি খোলা।

সত্যি জায়গাটা খুব সুন্দর তো আমি ওই ব্যাংক এ যেতে চাই। ওখানে গিয়ে আমার টাকাগুলো তুলতে চাই। যদি কেউ নিয়ে যেত সত্যি খুব ভালো হত।

একটাআ ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার পাশেএ দুটো দোকান দেখতে পাচ্ছি দোকান গুলিই দেখে মনে হচ্ছে বন্ধো তার পাশে একটা পোস্টার দেখতে পাচ্ছি

পোস্টারে অনেকগুলো তার দেখতে পাচ্ছি। এগুলি খুবই বিপদজনক। তার পাশে অনেকগুলো গাছপালা দেখতে পাচ্ছি। গাছের রং সবুজ। জায়গাটা সত্যি খুব সুন্দর তো।